সমুদ্রের পাড়ে একটা ছেলে প্লাস্টিক বাঁন্ধানো তাঁবুর থেকে বের হয়ে। তিনটা ছাতার নিচে একা চেয়ার পেতে বসে আছে।

আ কোনো লোকজন দেখতে পাচ্ছি না এ.টি.এম. টা পুরো প্রচন্ড ফাঁকা।

তার দিয়ে ইসে করা আছে আ -আর লোকও দেখা যাচ্ছে না হয়তো এটা কোনো রিসোর্ট -এর বা জঙ্গলের পরী কৃতি হবে হয়তো।

আঃ একটা বউ একটা ছেলে মাছ বিক্রেতা। মাছ বিক্রি করছে। মাছ। মাছ গুলোর নাম একটি হয়তো ভেটকি হবে।

খুব সুন্দর প্রকৃতি দেখতে পাচ্ছি পিছনে সামনে মাঠ পিছনে সূর্য আর মিডিল এ দাঁড়িয়ে আছি একটা-আ তাবু।

এটা একটি কোন মেলা রথযাত্রা উপলক্ষে আদ্ররা ঘোড়াদের বাড়ি একটা যেম নিয়ে দৌড়াদৌড়ি করে রাতের বেলা হয়তো ওগুলো শোপিস হবে বলতে পারি না ।